আই. আর. আই. এস. ইটস দোকান অনেক--

নেট দিয়ে ঘেরা একটি জলাশয় রয়েছে এবং উপর একটি --

কচ্ছপ হাঁটা জায়গা ও রয়েছে।

অ্যাম্বুলেন্স মারুতি ও একটি প্রাথমিক হাসপাতাল। জলাশয় ভর্তি রাস্তা পাশে আগাছালা ও নেটের ঘেরা গেট ।

দক্ষিণ দিনাজপুর জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ।

ইলি শাখা সামনে ইঞ্জিন একটি রয়েছে একটি লেডিস সাইকেল কালো--

হলুদ কালার করা ও পিলার রয়েছে অনেকগুলি লাল কালার করা সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে টুপি পরা ছাতা পড়া।

বাঁশের খুটি ও লোহার পাইপ দিয়ে ঠ্যাকনা দেওয়া রয়েছে।

আমুল দুধ ললিপপ ডিম চকলেট প্যাড --

খোলা আকাশ চারি সাইডে গাছপালা।

জঙ্গল শুকনো পাতা পড়ে আছে অনেক গাছপালা সবুজ পাতা গাছে।

অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে বেলকনি -তে --

পাপড়ি চ্যাটে র দোকান একটি বড় গেট ।

জামা প্যান্ট থাপে থাপে করা রয়েছে একটু সামনে সারিবদ্ধ হয়ে রাখা রয়েছে।

ইনসেনটিভ কেয়ার ইউনিট আই . সি .ইউ. ।